পাঁচিলের সঙ্গ সব পাশ থেকে একটা গেট করা উ সিঁড়ি করা রয়েছে সিঁড়ি যেতে যেতে একটা গেট করা রয়েছে বেশ ভাল লাগছে। সাইডে একটা গাছ রয়েছে উমম মানে একটা ঠ হরর টাইপের জায়গা।